এবং রাস্তার সাইড এ দেখা যাচ্ছে ফুটপাথ এ কিছু দোকান--

এবং ব্যাঙ্ক টির সাইড এ দেখা যাচ্ছে একটি সবুজ রঙের বাড়ি ।

একটি গাড়ি পার্ক হয়ে আছে যেটির নাম ।

এবং তার নিচে চারটি দোকান চারটি দোকান ই বন্ধ রয়েছে ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সুইমিং পুল ।

কিছু বিসকুট রাখা আছে তার নিচে ম্যাগি রাখা রয়েছে ।

এবং দূরে একটি টেবিল এ।

সেই কলেজের কোরিডোর ।